এবং তার ঠিক সামনে যেই ছবিটা একেবারে ঠিকসামনে যে যে তেলটি আছে সেটি হচ্ছে ডিজেল । ডিজেল এর দুটি পাম্প ।

হম অনেক বড় বড় দুটি গাছও দেখা যাচ্ছে এবং তার সা তার পিছন দিয়ে এ তার সামনে দিয়েই--

এবং তার ওপরে একটি এক্সিস ব্যাংকের লোগো আছে.এবং--

এবং সিডি -তে লেখা আছে সারমা অডিও ।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এ এ একটি বাচ্চা ছেলে --